এই দোকানটিতে প্রচুর বই রয়েছে। যেগুলো সুন্দর করে সাজানো রয়েছে।

আর এই বাড়িটির সামনে কিছুটা জায়গা রয়েছে যেখানে ঘাস এ ভর্তি রয়েছে।

একটি বাড়ি রয়েছে যে বাড়িটির দেওয়ালে খুব সুন্দরভাবে পেন্ট করা রয়েছে।